পাশে একজন রয়েছে দাঁড়িয়ে-এ এবং সেটাকে দেখছে-এ অনেক কিছু জিমে -এর যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি । যে জিম করছে তার পায়ে বুট রয়েছে।

আআ এখানে গাড়ি খা গাড়ি ঠিক করার জায়গা এখানে গাড়ির দোকান যেখানে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেলে ঠিক করে এখানে গাড়ি ঠিক করছে আমরা দেখতে পাচ্ছি সবই ছেলে একজন মাক্স পড়ে আর একজন মাক্স আছে--